কিছু ব্যক্তি আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে।

একটি পাহাড়ি নদী এই ছবিটিতে লক্ষ্য করা যাচ্ছে।

একজন ব্যক্তিকে এই ছবিতে লক্ষ করা যাচ্ছে।

একটি কালো রঙের মোটা দড়ি এই ছবিটিতে রয়েছে।

টেবিল ফ্যান এই ছবিটাতে লক্ষ করা যাচ্ছে।

বাড়িটির সামনে বাঁশ দিয়ে তৈরি বেড়া রয়েছে।

দুটি চেয়ার এই ছবিতে রাখা রয়েছে।

অনেকগুলি পাহাড় এই ছবিতে রয়েছে।

মাঠটি দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে।

কিছু সবুজ গাছপালা লক্ষ করা যাচ্ছে গাছপালার মধ্যে দিয়ে সূর্য ডুবছে।

বহু মানুষের ভিড় এখানে লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি গ্যারেজ ঘরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

গেরাজ ঘরের ভেতরে কিছু বাইক দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি মসজিদের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

মসজিদটির উপর থেকে একটি লাইট জ্বলছে।

এখানে একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

টেবিলের ওপর কিছু ইলেকট্রনিক সামগ্রীর বাক্স রয়েছে।

কিছু গাছপালা এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে।

নৌকাটির ওপর দুজন ব্যক্তিকে লক্ষ্য করা যাচ্ছে।

কিছু পরিমাণ গ্যাস সিলিন্ডার এখানে রাখা রয়েছে।

এখানে একটি বড় ট্রাক দেখতে পাওয়া যাচ্ছে।

একটি গেট খোলা অবস্থায় রয়েছে।

গেটের ভেতরে একটি ফায়ার বাকেট এবং ফায়ার বাকেট স্ট্যান্ড রয়েছে।

এখানে একটি বড়ো অট্টালিকা দেখতে পাওয়া যাচ্ছে।

একটি জেনেরেটর এই ছবিতে রয়েছে।

এখানে একটি গ্যারেজ ঘরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

একজন ব্যক্তিকে শুয়ে থাকতে এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটি ওয়াটার পার্কের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

একটি বাইক এই ছবিতে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি গ্যারেজের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

একটি কাঠের চেয়ার দোকানটির সামনে রাখা রয়েছে।

একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে রয়েছে।

ডেস্কের ওপর একটি জলের বোতল লক্ষ করা যাচ্ছে।

দোকানটির বাইরে একটি পতাকা লাগানো রয়েছে।

দোকানটির নাম স্যাটিসফ্যাকশন ইউনিসেক্স সেলুন উপরে লেখা আছে।